জামা কাপড় পাওয়া যায়। এখানে আপনি মেয়েদের সব ধরনের ওয়েস্টার্ন ইন্ডিয়ান লুক -এর জামা কাপড় পাবেন।

এটি হলো একটি এ.টি.এম. এখান থেকে ব্যক্তি তার দৈনন্দিন জীবনের যাবতীয় খরচার সামান্যতম কিছু অংশ তুলে নিয়ে সেটা দৈনন্দন জীবনে খরচা করে।

আকাশে এক ফোটা রোদ্দুর নেই। চারিদিকে কুয়াশায় ছ আচ্ছন্ন আক--

আর এর ফার্স্ট ফ্লোর এন্ড সেকেন্ড ফ্লোর মিলিয়ে রয়েছে চিরাফ ডিড ব্যাংকুয়েট হল এন্ড লোডিং ।

একটি একটি খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্--

একটি হলো ভারনা আরেকটি হল অল নিউ ক্রেটা । এখানে আপনারা মন পছন্দ ফোর হুইলার পেতে পারেন।

এখান থেকেই বাচ্চারা তাদের উম স্কুল এর যাবতীয় সরঞ্জাম ক্রয়।

এটি একটি অনেক প্রাচীন খাল । এই খালে --

এটি হলো একটি অনেক বড় মেলা যেখানে চার রকমের জায়ান্ট হুইল রয়েছে এখানে অনেক দূর থেকে মানু--

তার সমস্ত বাচ্চাদের আশীর্বাদ ভালোবাসা প্রদান করছেন যারা এই পৃথিবীতে খুব ভালো মতো থাকতে--

এসে তার চুল দাড়ি গোঁফ সবকিছু কাটেন এবং এখানে অতি কম মূল্যে তারা তাদের এ কাজ করাতে পারে।

এখানে মহিলারা তাদের পছন্দ মত তাঁতের শাড়ি পেতে পারে ।